এটি একটি মেডিসিন শপ মেডিসিন শপ টি অনেকটাই বড় মেডিসিন শপে ও দেখা যাচ্ছে প্রচুর পরিমানে মেডিসিন রয়েছে। এখানে বাচ্চাদের বেবি ফুড । ন্যাপকিন আহ সিরাপ সমস্ত ধরনের মেডিসিনস --

বিভিন্ন ধরনের মেডিক্যাল জিনিসপত্র পাওয়া যায় দোকানের ভিতরে দোকানদার দাঁড়িয়ে রয়েছে এই দোকানদারটি মুখে মাস্ক পরে রয়েছেন সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তার হাতটি ভেঙে গেছেন।

এখানে একটি স্কুল দেখা যাচ্ছে স্কুল টি বিশাল বড় বহুতল বিশিষ্ট এবং স্কুলের দুটো বিল্ডিং দেখা যাচ্ছে স্কুলে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী রা পড়াশুনা করে।

স্কুল এর ভিতরে কিছু ছাত্র ছাত্রীদের দেখা যাচ্ছে। স্কুলের বাইরে একটি বিশাল বড় মাঠ রয়েছে সেখানে কিছু ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে রয়েছে।

এবং যেখানে মাঠটা রয়েছে তার চারপাশে বড় বড় গাছপালা দেখা যাচ্ছে--

এবং দূরে একটি ব্যালকনির দরজা অর্ধেক খোলা রয়েছে । একটি বিশাল বড় জানালা দেখা যাচ্ছে দেওয়ালে কিছু পেইন্টিং দেখা যাচ্ছে।

অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে চারপাশ খুবই সুন্দর এবং মনোরম।

আহ অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে এবং কিছু বাড়িঘর ও দেখা যাচ্ছে। এই জলাশয়ে প্রতিদিন নৌকা চড়ে জলাশয়ের পাড়ে প্রচুর মানুষেরা ঘুরতে আসে নদীতে নৌ--

আহ আ হচ্ছে ম মাটির সম্পূর্ণ এবং আকাশে পেঁজা তুলোর মতো মেঘ মেঘ ভেসে বেড়াচ্ছে এই বাস স্ট্যান্ড এ প্রতিদিন অনেক বাস বিভিন্ন ধরনের গাড়ি এসে থামে।